এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরণের গোলাপ ফুল। লাল কালার ইয়েলো কালার পিঙ্ক কালার হোয়াইট কালার গোলাপ ফুলে গোলাপ ফুল আমাদের খুব সুন্দর। গোলাপ আমাদের --

এটা একটা কারখানা কারখানায় অনেক মানুষ কাজ করছে আগুনের সাথে কাজ করে এখানে মানুষকে খুব কেয়ার করে কাজটা করতে হয় যেহেতু আগুন নিয়ে এখানে কাজ করা হয়।

আমরা দেখতে পাচ্ছি একটা মেমেন্টো মেমেন্টো -টা চারিদিকে ফুল দিয়ে সাজানো মেমেন্টো -টি অনেক উঁচু মেমেন্টো -টির আশেপাশে অনেক ছবি দিয়ে সাজানো আ--

আমরা দেখতে পাচ্ছি এটা উঁচু মিনার। মিনার টিকে লোহার রড দিয়ে ঘেরা আছে। আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছি।

দেখতে পাচ্ছি একটা টোটো। টোটোটি একটা ঘাসের ওপর রাখা আছে। সামনে অনেক গাছ আছে। পাঁচিল করা আছে। একটি একটি টো--